সমুদ্রের ঢেউ অনবরত আসছে আর যাচ্ছে |.

এখানে মানুষ যাত্রা করতে আসে ঘুরতে বেড়াতে আসে মনোরম দৃশ্য উপভোগ করার জন্য।

এটি একটি রেলওয়ে স্টেশন যেখান দিয়ে ট্রেন আসে আর যায়।

যেখানেও সারি সারি চেয়ার রয়েছে | সাদা সিল্কিং কাপড়ে মোড়া হলুদ ফিতে দিয়ে--

একহাজার তিনশো ছত্রিশ টি শাখা রয়েছে।

সামনেও ছোট কুচো এবং মাঝারি সাইজের মাছ আছে।

এটি ঝারগ্রামে শাখা এবং কানাডা ব্যাংক হলো রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক ।

উম লাল রঙের কার্পেট আছে | যন্ত্রগুলোর রঙ ও লাল।

একটি একটি রাস্তা পারের দোকান যেখানে একটি ক্যামেরা র দোকান আছে দোকানটায় ক্যানন লেখা আছে সামনে দুটি সাইকেল তিন চারটি সাইকেল দাঁড়িয়ে আছে সামনে কিছু সাইন বোর্ড লাগানো আছে সাথে ক্যানন এর পাশে একটি আরোগ্য ডাইনস্টিক লেখা আছে।